এটি গঙ্গারামপুর পৌরসভা এখানে একটি ছেলে হেটে যাচ্ছে যার জামার রং কালো।

এটি একটি গঙ্গা এবং গঙ্গার ওপর দিয়ে ব্রিজ চলে গেছে।

এবং সামনে দুজন লোক ও দাঁ--

এটি লাল নীল আর হলুদ রঙের দেয়াল এখানে সাদা রঙের লাইট জ্বলছে এবং এখানে এসি ও আ--